স্ট্যাইল পাথরের খুব সুন্দর লাগছে রুমটির -টির পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখ --

মধ্যে কিছু লোকজন হাঁটা-আ চলা করছে।

এটি একটি বাজার হচ্ছে বাজারের মধ্যে বহু-উ ফুল বিক্রেতা এসেছেন। কিছু মানুষ ফুল কেনাকাটা করছেন। অনেক রকম সাইজের ফুল রয়েছে। ফুলগুলি দেখতে খুব সুন্দর।

ছু প্লাস্টার ও খুলে খুলে পড়েছে। গাঁথনি ও ইট খুলে খুলে পড়েছে। সাইড -এ গাছপালা রয়েছে।